আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি ছাতা দেখা যাচ্ছে লাল ও সাদা কালারের এর।

এখানে একটি ছোটো মাঠ রয়েছে মাঠটিতে অনেকগুলো বালা রয়েছে।

এখানে কালো কালার -এর একটি চেয়ার দেখা যাচ্ছে।

সামনে দুইটি ওয়াশিং মেশিন রয়েছে।

উপরের সিলিংটিতে একটি জ্বলন্ত বাল্ব দেখা যাচ্ছে।

এখানে অনেক কয়টি বয়ম রয়েছে সেগুলিতে কিছু খাবার হয়তো রয়ে রাখা আছে।

এখানে একটি লাল কালার -এর গাড়ি দেখা যাচ্ছে।

উপরের বোর্ডটিতে কিছু লেখা আছে লা-লাল কালার দিয়ে।

এই ফটোটা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে অনেকগুলো ছাত্র দেখা যাচ্ছে তারা দাঁড়াই রয়েছে।

এখানে একটি কালো কালারের সি_সি_টি_ভি ক্যামেরা আছে।

উপরের সিলিংটিতে অনেক কয়েটি লাইট দেখা যাসে জ্বলতেসে।

এখানে একটি কম্পিউটার রয়েছে ওজন মাপার জন্য।

এখানে একটি ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে।

এটা হল একটি দোকানের ছবি।

এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে হলুদ কালারের টি-শার্ট পরে বসে রয়েছে।

এখানে অনেকগুলো আরো সামান দেখা যাচ্ছে।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

এখানে অনেকগুলো সামান দেখা যাচ্ছে বক্স এর মধ্যেও রাখানো আছে।

উপরের সিলিং -টিতে অনেক কয়টি লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

এখানে দুইটি নীল কালারের সাইকেল দেখা যাচ্ছে।